মেইন রোড -এর পাশে দুটি বড় বড় চার চাকা গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর এক পাশে দুটি সাইনবোর্ড টাঙানো রয়েছে।

এটি একটি পার্ক পার্ক -টির মধ্যে একটি বেশ বড় মাছ ডিজাইন করা।

পরোটাগুলি দেখতে ভালো লাগছে পরোটাগুলি দেখে বেশ ইয়াম্মি লাগছে।

এখানে দেখতে পাচ্ছি আশপাশে বেশ বড় বড় পাথর পড়ে রয়েছে।

আর এইখানে একটি জায়গায় একটা বড় রহ্ পারা পাথর রয়েছে রাখা।

দুটি রুম রুম দুটির ওপর লেখা রয়েচে একটিতে লেখা রয়েচে স্পেশাল রুম ।

বারান্দাটির মধ্যে টাইলস লাগানো রয়েছে।

যে রুম রুম -এর মধ্যে দেখতে পাচ্ছি একটি টেবিল রাখা রয়েছে টেবিল -এ--

ঘেরা রয়েছে রেলিং -এর মধ্যে বেশ সুন্দর ডিজাইন করা রয়েছে।

চেয়ার -এর ওপর বসে রয়েছে আর একজন লোক--

সামনে একটি বাড়ি রয়েছে বাড়িটির সামনে টিন দিয়ে চালা করে রয়ে রাখা রয়েছে।

মধ্যে বেশ সুন্দরভাবে চেয়ার পাতা রয়েছে।

আর কাউন্টার -এর ওপরেও প্যাকেট -এর মধ্যে বিভিন্ন রকম খাবার ভরা রয়েছে।

আর একটি বড় মাঠ মাঠের মধ্যে অনেক মানুষজন রয়েছে।

এদিকে একজন মানুষ সাদা রঙের পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রয়েছে আর একজন মানুষ সাদা রঙের টিশার্ট পরে দাঁড়িয়ে রয়েছে আরও কিছু মানুষ বসে রয়ে--

আশেপাশে কিছু দোকান রয়েছে পেছনদিকে পাহাড়।

রাস্তার মধ্যে ছোট ছোট ঘাস হয়ে রয়েছে যা দেখতে বেশ সুন্দর লাগ--

এখানে দেখতে পাচ্ছি দুটি খেলনার দোকান দোকান দুটির মধ্যে--

দোকান দুটিকে দেখতেও বেশ সুন্দর লাগছে সুন্দরভাবে সাজিয়েছে দোকানের বাইরেটিও দেখতে বেশ সুন্দর লাগ--

আর মল -এর ওপর লেখা রয়েছে নেস্টো হাইপার ।

ছোট্ট ছোট্ট ফুলগাছ লাগানো হয়েছে গোল করে।

আর ঘরের সামনেও বেশ কিছু গাছ লাগানো রয়েছে বেশ সুন্দর লাগছে দেখ--

নীচে বেশ সুন্দরভাবে কার্পেট পাতা রয়েছে কার্পেট -টিকে দেখতেও বেশ সুন্দর লাগছে।

এটি একটি রুম রুম -এর মধ্যে দুটি টেবিল রাখা রয়েছে।

ডিজাইন করা হয়েছে গেট -টি অনেকটাই বড়।

এটির মধ্যে বেশ ফুল ফুল ডিজাইন করা হয়েছে ভালো লাগ--

আর বিল্ডিং -টির চারপাশটিও দেখতে বেশ সুন্দর লাগ--

বিল্ডিং -টির পাশে আরেকটি বাড়ি রয়েছে বাড়িটির দরজাটি বেশ সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে দেখতে ভালো লাগছে।

আরও রং দিয়ে কাজ করা রয়েছে লাল হলুদ--

আর টব -এর ওপরে একটি বৌদ্ধর মূর্তি বসানো রয়েছে সিঁড়ির ওপরে।